কোনোভাবে দাঁড়াতে পারা উহ মানুষ, সে আহ প্রায় এর তিন তিতিশ থেকে চল্লিশ লক্ষ বছর আগের কথা। এই ভাবে আস্তে আস্তে ape এর থেকে আলাদা হয়ে গেলো। মানুষ কর আহ পরিবার বা

আদিম কথা আহ মানুষের মানে খুব পুরোনো বা এর গোড়া এর দিকটা খুব পুরোনো। যারা উহ যারা মানুষ বোঝাতে আদিম মানুষ কথা ব্যবহার হয় এখন পর্যন্ত সবচেয়ে পুরোনো আদিম মানুষের খোঁজ খোঁজ পাওয়া গেছে পূর্ব উম আদিম মানুষ মধ্যে ও নানারকম ভাগ এর রয়েছে মূল মূলত মস্তিস্কর আগের আহ থেকেই সেই সেই ভাগে ভাগই করে করা হয়। আহ উহ এরা ছিল আনুমানিক চল্লিশ লক্ষ থেকে ত্রিশ লক্ষ বছর আগে। দু পায়ে ভর দিয়ে আহ কোনো মতে আহ দাঁড়াতে পারতো, শক্তে আহ শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত। আহ চোয়ালে ছিল শক্তি ও গশ্চিত্ত। এরা গায়ে ডাল দিয়ে ধাক্কা মারতো, পাথর ছুঁড়ে চেষ্টা ক~ উহ পাথ~ উহ পাথর চেষ্টা করতো। আহ এরা ছিল আনুমানিক ছাব্বিশ লক্ষ থেকে সাতেরো লক্ষ বছর আগে। এরা দল দল বেঁধে থাকতো। হাঁটতে পারতো, ফল ফলে উহ ফলেরা আহ পা পশু পাশাপাশি এরা এর সম্ভব কাঁচা মাংসে খেত। এরা প্রায় পথ~ আহ পাথরকে আহ আবিষ্কার আহ হিসাবে উহ ব্যবহার করা এর একটা পাথর দিয়ে আরেকটা পাথর এর জোড়া করে আহ ঘষে, পাথরে পাথরে ঘষা আবিষ্কার বানাতো। এরা ছিল আনুমানিক কুড়ি উহ লক্ষ থেকে ত্রিশ এর তিন লক্ষ পঞ্চাশ হাজার বছর আগে। এরা দু'পায়ে ভর আহ ক'রে সোজা হয়ে দাঁড়াতো আহ দল বাধিক ভাবে আহ গোহার থাকতো। এরা শিকার করতে পারতো। এরা মা আহ প্রথম আহ আগু~ আহ

আহ শেষ দিকে বানিয়েছিলো হাত ঠাকুর এরা আনুমানিক দুই লক্ষ থেকে হাজার এর বছর আগে ছিল, উম এসেছিলো। এরা দল বেঁধে বড় পশু শিকার করতো। নানা আহ নানা কাজ আগুন ব্যবহার করতো। পশু-পাখির এর মাংস আহ পুড়িয়ে খেত। পশু পাখির চামড়া আহ পোড়াতো। ছোট তীক্ষ্ণ ও ধারালো এর ধারালো পাথরের তৈরী করতেন শিখেছিল। এরা জাতীয় পা~ পাথরের আহ বানায়~ বান্নাতে পারতো। লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথরের দিয়ে উহ দিয়ে হা~ হাতিয়ার বানাতো। সেই জন্য পাথরের যুগ। মানুষ, মানুষের ইতিহাসে একটা বড়ো আহ অং~অংশ পা~ পাথরের যুগকে সাবধান উহ বে উহ সাবধানে উহ তিনটে ভাগ করা হয়। সেই প্রথমটা ভাগ পাথরের। হাতিয়ার গুলোর আলাদা বৈশিষ্ট্য বোয়ে বয়ে এর রয়েছে। তাছাড়া আদিম মানুষ এর জীবনযাপন ও অনেক দল ঘটেছে। এর আহ আগুন ব্যবহার কর~ আহ করতে শেখা মানুষ ইতিহাসে খুব আহ যু~ যুগাড়ি বিষয় অনেক সব প্রাণী আগুনকে ভয় পাওয়ায় উহ প্রাণীদের মধ্যে প্রাণীদের মধ্যে মানুষ ই মানুষই আহ এই মান্ত্র এই মাত্র আগুন জ্বালাতে ও ব্যবহার করতে এর পারে। প্রথম দিক উম বনে আহ লাগায় আগুন বার বা অন্যভাবে জ্বালায় ওঠা যা~ আগুন তারা আহ দেখায় পড়ে হতো হয়তো কোনো এই সবের এর জ্বলন্ত উহ গাছের ডাল এনে গোহার মধ্যে আগুন জে~ জ্বালাতোর আহ রাখাতো। আহ নিভিয়ে নিভিতে দিয়ে দিতো না আহ এর পর হঠাৎ একদিন আদিম মানুষ আ~ আগুন জ্বালাতে শিখতো আহ হতো পা~ পাথরের হাতিয়ার তৈরী করতে গিয়ে চম~ চ ম চমৎকৃতির যান্তীও পা~ আহ পাথরের উহ ঠোকা-ঠুকি হটাৎ জ্বেলে ওঠে আগুন আহ আগুন অথচ বা কাঠে কাঠে আহ কাঠে কাঠ ঘষা আগুন জ্বালিয়ে ছিল। আগুন ব্যবহার করার ফল ফলে বেশ কিছু বদলা বদল দেখা যেতে থাকে থেকে এ~ একদিকে পো~ আহ প্রকান্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাত। আগুন পা~ পাশাপা~ উহ পাশাপাশি বিভিন্ন জন্তু আক্রমণ আহ আক্রমণ উহ মোকাবিলা করার জন্যও উহ আগুনের ব্যবহার শুরু হতো। তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষ আবার এর অসভ্যও

খাওয়া শুরু হয়। উহ ঝলসানোর দন্তেন্ন র নরম মাংস খেতে তাদের চোয়াল আহ ও দাঁতে জোর কোম কম লাগতো। তাই সি ধীরে ধীরে তাদের চোয়াল

বাদলা বুদ্ধি ও বিকাশ হলো। আফ্রিকা চীন ও ভারতে, ভারতে খুব পুরোনো মানুষ কঙ্কাল ও আহ হাড় কঙ্কাল আহ আহ খোঁজ পাওয়া যায়। আহ ভারতীয় উপমহাদেশ যত পুরোনো মানুষ উহ দন্তেন ন বর্গে নেই সম্ভব। আফ্রিকা আহ থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশ আহ এসেছে। আদিম উম আদিম মানুষ হাড়-গোড়ে হাড় -গোড়ে অ~ অল্পতা উহ উপমহাদেশ পাওয়া যায়। আহ বরং বরনং তাদের ব্যবহার করা পুরোনো হাতিয়ার বেশ কিছু অঞ্চলে পাওয়া গেছে।

এর পুরোনো পাথরের আবিষ্কার পাওয়া গেছে। আহ কাস্যিরে~ কাশ্মীরে ও তাছাড়া আহ তাছাড়া মরুভূমিতে ও আহ হিমাচল প্রদেশ উম বিশালিত পর্ব অঞ্চলে ও পুরোনো পুরোনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে। ওই ঐতিহাসিক এগুলো বেশি ভাগ হাতকুঠা ও ও উহ চ~ উহ চপড়া উহ এর জাতীয় উহ হাতিয়ার গুলো বেশির ভাগ ছিল নুড়ি পাথ~ উহ আহ উহ পাথরের তৈরী। হোমো আহ হোমো প্রজাপতি আদিম মানুষ উহ উপমহাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল। কর্ণাটকের আহ উষ্ণ গিরি আহ উপত্যাকার রাজস্থানের জানা ও নেভার তার প্রথম এর রয়েছে এই সব নানারকম পাথরের হাতিয়ার পাওয়া গেছে। আহ হসৌ প তৈযফলা কা য় উপত্যকায় এ ক এক লক্ষ তিরিশ হাজার বছরেও বেশি গেছে উহ আগের মানুষ মাথায় খুলি পাওয়া গেছে। উহ ভারী উম নিরেট পাথর থাক উহ হাতকুঠার যারা ব্যবহার করতো তারা আহ খাবার জোগাড় করা নিজে~ উহ নিজেদের খাবার তারা জিনিস আহ নিজেরা বানাতে উহ পার~ আহ পারতো না। পশু-পাখির ও তাদের জানা ছিল না। শিকার ক'রে ও ফল-মূল জোগাড় ক'রে তারা পেট ভরে ফলের নানা জোগাড় আহ জাগার ঘুরে ঘুরে দি~ দি~ দিন কেটে কাটতো। আহ তার সেই যাব~ আহ যা~ যাবার এর জীবনে পাকাপাকি একটি অঞ্চল অঞ্চলে বস্তি

কোনো প্রকৃতিক গুহা। তা না পেলে উহ খোলা আকাশের নিচেই দিন কাট তো। পুরোনো পাথরের যুগে মা~ আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও উম দল বেঁধে তারা আহ পশু শিকার করতো। মিলেমিশিয়ে খাবার ভাগ করে খেত, প্রচণ্ড ঠান্ডা থেকে এর বাঁচতে প~ প~ পশুর চামড়া গায়ে ছাগল ছাল এর পরতো। আহ আদিম মানুষ তখনও পরা পোশাক পু তৈরী এর করতে শিখে নি। উপমহাদেশে কঠিন আহ ওয়ান ওয়া~ ওয়াংশে তেমনি পুরোনো গোহা বস্তিত উম উহ যেমন উটুর পশ্চিমে আহ উত্তুম-পশ্চিমে বা সাংঘাতিক ও আহ ঔ মধ্যে পো~ প্রদেশে ভূমি ভূমি আহ ম~ মধ্যে উপমহাদেশের ভূগোল থেকে আহ উহ কিছুটা দূরে গা ঘেঁষে নির্জন জঙ্গল, আহ সেখানে উন্নিশ উন্নিশশো আহ সাতান্ন খিষ্টাব্দে আহ ভ্যা~ ভূমিকর টাই বেশ কিছু গুহা খুঁজে আহ গুহা খুঁজে পাওয়া যায়। ওই গুলো উহ গুলিতে পুরোতন আহ পা~ পাথরের যুগ পো

আহ ছবি পাওয়া গেছে। প্রায় সবসময় শিকার নানা রকম পশু-পাখির ছিল। এর রয়েছে তাছাড়া পাখি মাছ কাঠ~ আহ কাঠবিড়ালির মত প্রাণীর ছবিও দেও~ দেখা যায়। এছাড়া দেখা যায় যে মানুষ একটা আহ দল বেঁধে শিকার করছে। এর তারা করা

এর সঙ্গে কুকুরের দেখা যায় ছবি উহ গুলোতে সবুজ ও হলুদ রং এর আহ এর উহ ব্যবহার হয়েও বেশি দেখা যায় সাদা এ~ এবং লাল রং। পাথরের হাতিয়ার তৈরী এ খুব আহ ধরে ধীরে ধীরে বদলায় যাচ্ছিল। হাতিয়ার গুলো আস্তে আস্তে হালকা ছোট ও ধারালো হয়ে উঠেছিল। একটা বড়ো পাথরের গায়ে আঘাত করে তার এর অংশগুলো আবার ক~ করা হতো। সেই এর হালকা ও ছোট কোনোচে আহ অংশে গুলো হাতিয়ার এর উম হিসাবে ব্যবহার করা আহ পাথরের হাতিয়ার বানানোর কৌশিকের এর ওই তফাৎ দিয়ে পুরোনো পাথরের যুগে বিভিন্ন আহ প্রকৃতির আলাদা করা হয়। পুরোনো পাথরের যুগ এই মাঝে আহ পর ছুরি উহ ছিল একটা প্রধান হাতিয়ার। পুরোনো উহ পুরোনো পাথরের যুগের শেষে পর্বত পূর্ব ওই, ওই জাতীয় ছুরির ব্যবহার হতো। এর এরপর এর পর মাঝার পাথরের যুগ আর ও উন্নত হাতিয়ার বানা আহ বানানো হতো উহ থাকে। এই সময় এর ছুটি গুলো আবার থেকে অনেক বেশি ধারালো ও ছোট হয়ে গেছে। তাই উম সেই গুলোকে ছোট পাথরের হাতিয়ার বা~ উহ বলা হয়। আনুমানিক খ্রিস্টাপূর্ব দশ হাজার আদি আ~ অদ্য নাগদ উপ~ উপমহাদেশের আবার হওয়া গরম হয়ে শুরু করে। উহ ফলে আগের থেকে গরম আবা~ আবহাওয়া মানুষে কথা জন্যে ভালো পরিবেশ তৈরী করেছিল, উম করেছিল। মা~ মাঝের পাথরের যুগের ছোট হা তিয়ার গুলো গাছের ডাল এর সঙ্গে গুলবা গেঁথে উহ নেওয়া হতো। তার ফলে হাতিয়ার ধরতে সুবিধা হতো আহ উপমহাদেশের এর মহাদে~ মহা~ মধ্য প্র~ প্রধানের পোত্ প্রকৃতি

আহ তোকা তই রস্মি র এ একার র তীরের ফলে ও উহ দু~ দেখা গেছে বিভিন্ন রকমের বন্য প~ উহ

জন্য আগের ব্যবহার করা হতো ভেড়া বা ছাগল জাতীয় কোনো পশু-পাখির হাড় পাওয়া যায় নি। তার থেকে মনে হয় আদিম মানুষ তখন ও শিকার ছিল উহ উহ দন্তে সরাই নগর তা~ উহ তারই বর্গে~ যাঁতার মতো যন্ত্রুও দেখা গেছে। উহ উহ গোড়া গোড়ো গর্তে যা তা ব্যবহার হতো। আহ তাতে তাতে সব দন্তেস সরাই নগর আহ মানুষ আহ বন বনের শস্য এনে জাতীয় পিঠে নি~ নিতো আহ তারা কিন্তু করে পারতো না। ওই আদিম মানুষ সাধা সাবাধীক ও কঙ্কাল পাওয়া গেছে। উহ মহা আহ মহা উম দন্তেস ম আকার ধ হশ্যি সমাধি পাওয়া গেছে সেখানে কঙ্কাল গুলো থেকে

হ্যাঁ, প্রশান্ত, বলনু। ভালও আছেন?

আচ্ছা, সুন্দরবন মোটামুটি আমি পাঁচ বছর আগে গিয়েছিলাম। আমি আহ almost five years হতে চলল। কেনো, এক তো pandemic এর তিন বছর কেউ কোথাও বেরোই নি।

মানে, আরও কারন হচ্ছে pandemic এর জন্য। আর, সুন্দরবন এর একটা যেটা must, জিনিস হচ্ছে সেটা হচ্ছে, ভালোভাবে enjoy করতে গেলে, যেটা আমি আমার experience দিয়ে দেখি সেটা হচ্ছে, আপনাকে একটা বড় group এ যেতে হবে। কারণ আপনি যদি বড় group এ যান তাহলে আপনি মোটামুটি একটা, পুরো launch মানে পুরো boat টাকে ভাড়া করে নিতে পারবেন। নিয়ে আপনি আপনার family বা friends দের সাথে খুব ভালো করে ঘুরতে পারবেন। কারণ ওখানে যদি আপনি তিনজন বা চারজন যান, তো ওখানে মানে rather waste হয়ে যায় টাকাটা, আপনি যদি entire boat টাকে book করেন। তো সেইজন্য প্রথম যেটা হচ্ছে যদি সুন্দরবন এ যেতে হয়, তো সেখানে একটা বড় group এর খুব দরকার লাগে। আমি সুন্দরবনে গেছিলাম হচ্ছে ক্যানিং দিয়ে মানে আমরা আগে এখান থেকে আহ local train এ যাই ক্যানিংয়ে। ওখান থেকে আমাদের সাথে এক দাদা গিয়েছিলেন যিনি। ওখানকার electricity board আহ এর অনেক বড়ো position আছেন। like তখন ছিলেন সুন্দরবন এ posted । তো উনি ওখান থেকে আমাদের গাড়ি-টারির যে ব্যবস্থা করে দিয়েছিল to the location মানে boat অব্দি। আমাদেরকে ক্যানিং থেকে নিয়ে যাওয়া হয়েছিল।

না, আমার কাছে comfortable ছিলনা। Though আমরা সবাই group এ ছিলাম তো ওইটাকে তখন তো না pandemic ছিল, না করোনার কোন এই নামগন্ধও ছিলনা। তো তখন life সবার কাছে খুব। smooth ছিল। তো সেই জন্য তখন মানে এমন কোন problem আমাদের হয়নি, সে আমরা local train এ যেতে পারবনা কিন্তু হ্যাঁ, কিন্তু local train খুব বেশি crowded থাকে, মানে আপনার বসার জায়গা থাকে না, মানে দাঁড়ানোর জায়গা থাকে না। তো যারা মানে train যেতে অভ্যস্ত না তাদের আমি prefer করব, না যাওয়াটাই ভালও। হ্যাঁ, সেটা করতে পারে, একটা express train বা কিছু, যেটা শুধু সুন্দরবন যাবে সেই জিনিসটার মানে ওটা করতে পারে। Because এখন তো প্রচুর লোকে প্রচুর যায়। তো ওখানে যদি এরকম হয়, তো লোকের কাছে ব্যাপারটা easy হয়ে যায় যাওয়াটা। সেটা একদমই ঠিক কথা।

Train বা যাদের গাড়ি আছে, গাড়িটাই নিয়ে যেতে চায়। মানে by কানিং হয়ে যাচ্ছে সবাই। কিন্তু ওখানে যদি direct সুন্দরবন যাবার জন্য কোনো রকম একটা bus বা একটা train বা কোনো জিনিস করা যায় তাহলে লোকেদের কাছে ব্যাপার টা অনেক, easy ও হয়ে যায়, আর ওখানে tourist এ~ বেড়ে যাবে। আমি একটা hotel বলে একটা hotel ছিল, সেখানে ছিলাম। hotel টা মোটামুটি ভালোই ছিল, খাওয়া-দাওয়াও ভালো ছিল। আমরা মোটামুটি two nights three days ছিলাম।

হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে আমরা launch এ করে করে ঘুরেছি। ship করে করে ঘুরেছি। ওখানে যেরকম আছে একটা দিন আপনি পুরোপুরি entire boat এই থাকেন। সকাল বেলা ওখান থেকে boatstart করে। আপনি আহ boat চলে যান boat খাওয়া-দাওয়া পুরো সারাদিন ওঁরা ঘোরায়। ঘুরিয়ে ওঁরা সন্ধ্যেবেলা ঠিক সাড়ে চারটে পাঁচটা নাগাদ ওরা আপনাকে এসে ওই hotel এর সামনে ওখানে আহ land করে দেয়।

আর যদি আপনার luck ভালো থাকে তো আপনি, আহ crocodile দেখতে পারবেন, tiger দেখতে পারবেন, but আম~ আমরা দেখতে পাইনি। আমরা just tiger এর পায়ের ছাপ দেখেছি। কিন্তু আমরা tiger দেখতে পাই নি। হ্যাঁ crocodile দেখেছি, birds দেখেছি, বিভিন্ন রকমের। কিন্তু tiger দেখতে পাইনি। না মানে, real যদি আপনি দেখেন, দেখা যায় না। হ্যাঁ বিভিন্ন রকমের পরে পরে videos আসে যেখানে অনেক কিছু দেখা যায়. হয়ত গ্রামের লোকেরা দেখতে পায়. কেন কি ওখানে বাঘ জল খেতে আসে। মানে যারা ওখানে থাকছে তারা দেখতে পায়।

হম আসলে যার~ যারা ঘোরাতে নিয়ে যায় boat এ করে, তো তারা tourist দেরকে এই জিনিসটাই বলে, যে দেখুন এক্ষুনি বাঘ জল খেয়ে গেছে। ওইখানে বাঘের পায়ের ছাপ আপনি দেখতে পাচ্ছেন। Just কিছুক্ষণের জন্য miss হয়ে গেল। বাঘ এখুন্নি এখানেই ছিল। তো এটা হচ্ছে just to promote your আহ মানে জায়গাটাকে বলাটা যে হ্যাঁ এই কিন্তু আজ অব্দি live কেউ দেখেছে বলে এখনও অব্দি আমিও শুনিনি। এগুলো তো মোটামুটি অনেক জায়গাতেই দেখা যায়। এগুলো তো specifically শুধু সুন্দরবন না, এগুলো আপনি অনেক জায়গাতেই দেখতে পাবেন। আহ যে রকম সাতকোশিয়া যদি আপনি ঘুরতে যান। ওখান থেকে ও মানে খুব সুন্দর জায়গা আছে যেখানে launch করে বা boat করে আপনাকে একটা drive নিয়ে যায়। সেখানেও আপনি মোটামুটি আহ এরকম ভালও birds সুন্দর সুন্দর birds দেখতে পারবেন plus আপনি crocodile দেখতে পারবেন। তো এই জিনিস গুলোতে specific হয়না।

lunch করে তারপরে আমরা চলে এসেছিলাম। Boat এ মানে করার জন্য, spent করার জন্য।

বলছি, প্রথমদিন, হ্যাঁ, হ্যাঁ। প্রথম~ দিন তো আমরা পৌঁছেছিলাম। ওখানে just আমরা hotel এ গেছিলাম। hotel এ গিয়ে ওখান থেকে fresh tresh হয়ে, just bote এ গিয়ে কিছুক্ষণ ঘুরে, ফিরে চলে আশা হয়েছিলো। ওখানে সবার পৌছাতে আহ মোটামুটি তিনটেই বেজে গেছিল। তার পরের দিন আমরা আহ entire দিন bote এর মধ্যে spent করেছিলাম। তো আমরা ওখানে সকালবেলা বেরিয়ে গেছিলাম। ওখানেই breakfast, launch, evening, snakes, সব খেয়ে তারপরে, ঐ watch tower বিভিন্ন জায়গায় ওঁরা stop করে করে, crocodile থাকলে আপনাকে photography করার জায়গা দেয়। তারপর একটা island মতন ছিল। ওখানে গিয়ে নামিয়ে ওঁরা birds বা হরিন, এইগুল আপনি দেখতে পারেন দাঁড়িয়ে। ওখানে ওঁরা এক ঘণ্টা মত সময় দেন। একটা ছোট্ট park আছে ওখানে। তো ওখানে ওরা onehourspend করতে দেয়। তারপরে ওখান থেকে ঘুরিয়ে তারপরে আবার entire day মানে করে, ওঁরা বিকেলবেলা আপনাদের কে ছেড়ে দেয়।

তো firstday ওঁরা entirely আমাদের কে পুরো জলে জলে ঘুরিয়েছিল। আর secondday ওঁরা আমাদের কে park এ নিয়ে গিয়ে । তো ওটা half day trip থাকে। ওটা one o clock এ ওঁরা return করে নিয়ে আসে। আর নিয়ে এসে, তারপরে আমরা launch করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। করে এসেছিলাম কলকাতা।

খাওয়া-দাওয়া experience quite good ।

হ্যাঁ। ঐ একদিন আমরা entirely পুরো ট্রলার এই সব করেছি। next day lunch টা। আমাদের ওটা ছিল almost fifteenth জন এর group ।

ঐ fourpoint five থেকে five thousand মত। negotiation of rate বলতে পারবনা। কারন ঐ যে সুন্দরবনে আমি যেটা বলেছিলাম, আমাদের সাথে একজন দাদা গিয়েছিলেন, যিনি ওওইসব।, আহ electricity depertment এর বড়ো position এ ছিল। Basically উনিই ওইসব। আহ rate বা ধরেনিন, এই সব জায়গা নিয়ে বলেছিলেন বা, preparation টা করেছিলেন। হম জানিনা।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 না। আপনি basically group এ থাকলে আপনার সেটা হয়না। কারন group এর মধ্যে আপনি entirelly আপনার bore হবার জায়গা টা থাকে না। কারন আপনি, সবার সাথে থাকলে না ওই time টা automatically খুব ভালোভাবে spend হয়ে যায়। কিন্তু, যদি আপন আহ মানে, আর তারপরে, আমরা তো অনেক দিন ও থাকিনি, আমরা তো one dayentirelly full trip করেছিলাম, bote এ আর আরেকদিন half day । তো সেখানে bore হবার জায়গাটা ছিলনা। হ্যাঁ রাত্রিবেলা টা যদি আপনি group এ না। কারন after five O clock ওখানে যখন bote আপনাকে drop করে দেয়, তো তারপরে আপনার আর কিছু করার থাকে না। hotel এ। তো সেটা, যদি গ্রুপ না থাকে তখন একটু boring হতে পারে।

hello এইতো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? হ্যাঁ ভাই আমিও ভালো আছি। আহ তো এখন কি করা হচ্ছে? এইতো ভাই বসে আছি সেভাবে কোন কাজ কর্ম নাই। আহ তাই?

না কাজ কাম নাইবললেও ভুল কারন বাংলাদেশ যে ভাবে আগাচ্ছে তো সে অনুযায়ী নিজেকেও কেউ সব সময় পরিশ্রমী হিসেবে মানে আগাইতে হবে আরকি পরিশ্রমী করতে হবে নিজেকে। হ্যাঁ, এটা তো সত্যি আপনি তো সঠিক কথা বলেছেন হ্যাঁ অবশ্যেই কাজ বাজ করছি মনে করেন আমার বাড়ীর পাশে জমি আছে সে জমিতে কাজ করতেছি।

হ্যা ভাই ও গুলা করতেছি তো। তো বাসার পাশে জমিতে কি আছে নাকি মানে এখন টমেটো লাগাইছি টমেটোর পাশ দিয়া মনে করেন যেমন বিভিন্ন ধরনের শাকসবজি হ্যাঁ এটা অনেক ভালো উদ্দ্যেগ তো দেখছি এখন তো শীত কালীন মানে মৌসুম আহ আর কিছু দিন পরে শীত চলে যাবে আর শীত কালীন সবজি টমেটো বা বিভিন্ন ধরনের সবজি হয় যে গুলা আমাদের মানে থাকবে আরকি অনেক তার পুষ্টি সাধন হয় অনেক help ও হয় বা বাসার পাশে যেহেতু জমি তো মানে পাপিত জমি ফেলায় না অনেকে সেখানে দেখা যাচ্ছে সবজি এধরনের ফসল আবাদ করলে অন্তত মানে বাসার খাবার টা হয় ঐ টা ভাবে কাজ টা করছি শীতের সময় টমেটো লাগালাম অবশ্য অবশ্য আমাদের শহরে থাকিত পরিসর খুবি ছোট সে এলাকা ধরুন কম ভাবে নিজের খাওয়ার জন্য করা হয়েছে ওভাবেই হ্যাঁ অনেক ভালো কাজ করছো তো কেমন হইছে?